এই ছবিটিতে আমি এমন একটা জায়গা দেখতে পাচ্ছি যেটি রেল গাড়ি যাতায়াত করে | এবং এখানে যাত্রীরা সাধারণত ওঠানামা করেন | এই ছবিটি গাড়ির ভেতর থেকে তোলা হয়েছে।

যেখানে তো নদীটি পারাপার করার জন্য একটি সেতুও তৈরি হয়েছে। এছাড়াও ছবির সামনের দিকে কিছু গাছ পালাও দেখতে পাচ্ছি ডালপালাও চোখে পড়ছে।